কোথায় কোন bank কে প্রণয় কিন্তু সে তো বটেই কিন্তু ও manager এর সাথে দেখা করছে employee কিন্তু তুমি দেখবে হা ওই তো maximum time তো staff ই থাকে না bank এ যে staff রা থাকার দরকান আমি তুমি বললে বিশ্বাস করবে না যে আমি একদিন এলাহাবাদ bank এর ভিতরে ঢুকেছিলাম তো account আমার নাই আমি যাই এলাহাবাদ bank ঢুকলাম একটা employee ছিল ওর সাথে কথা বার্তা বললাম sir আপনাদের bank কি কোনো credit card offer করা হয় বলছে যে এলাহাবাদ bank থেকে একটাই credit card launch করেছে যে credit card তা আমরাই এক মাত্র use করতে পারবো আর কেও পারবে না মানে শুধু মাত্র bank এর employee রা তো আমি বলাম যে sir আপনার কাছে কি ওই credit card টা আছে বলছে আমি নিয়েছি কিন্তু কোনো কাজের নই ফালতু credit card bank এর employee বলছে কিরকম ফালতু বলতে তা দেখাতে credit card তারাই নেয় যারা online transaction বেশি করে card দিয়ে হয়তো তুমি ইয়ে produat নিতে পারো দিয়ে বা তুমি online এ যে sale গুলো তে product গুলো দেয় কম দামে সেগুলো এই ধরণের কাজ গুলো করতেচাইলে cleme করতে পারো হা তো offer থাকলেএবার ওই জন্যই তো তোমার stste bank icic bank hdfc bank এগুলোর চাহিদা বেশি কারণ কি এদের যে credit card গুলো থাকে maximum time offer দেই মাসে দুটো offer চলবেই flipkart amazon এগুলো তুমি search করো দেই মাসে দুটো offer চলবেইএই তো recently সতেরো তারিখে একটা offer দিয়েছে SBI card আর icic card এর সার কিন্তু এলাহাবাদের crad মানে কি বলবো ডুমুরের ফুল দেখতেই পাবে না কোথাও ডুমুরের ফুল তাও মাঝে মাঝে দেখা যাবে এই card দেখাই যাবে না

না হবে না তুমি ঘরে বসে যদি চাইছো যে আমি ঘরে বসেই সমস্ত কিছু সুযোগ সুবিধা নব bank ছুটবো না তাহলে কিন্তু ওই ব্যাঙ্ক গুলো তে যায় যাবে না হা এইটা সবাই চাইছে এমন কি এমন কি pandemic situation বাদ দিয়েও তুমি যাতে ঘরে বসেই কাজ বাজ করতে পারো ঘরে বসেই bank এর সমস্ত কিছু handle করতে পারবে এই ধরণের কে choose করাটা আমার মেতে batter

হু হু হু হু হু হু ওর original full form হচ্ছে know your customer বুঝেছি আমি হু হু হু

না ঐটা private হয়ে জয়ার পার সুভিদা গুলো ভালো দেবে কারণ private এ ঐযে আমি বললাম ওদের private এ কিন্তু বেতন টাও বেশি যে কারণে মানুষ private এ আসতে চায় private এ যে একটু একটু charge গুলো নয় সব না না হে হে ওটা এর নিজর্স নিয়ম হয়ে যাবে তখন RBI regulated হবে RBI এর কাছে permission নিতেই হবে bank কে কোনো কিছু change করার আগে কিন্তু ওগুলো RBI তো তখন বলবেই তুমি private হয়ে গেছো ঠিক আছে তুমি পাঁচ হাজার টাকা mandatory করে দিতেই পারো যেমন গুলোতে লাগে পাঁচ হাজার টাকা রাখতেই হবে তোমাকে কিন্তু এখন ওই যে বললাম bank এর মধ্যে একটা competition চালু হয়েছে privare sector bank এর মধ্যে ঐ এমন এমন bank এর account launch করছে না saving account এর মধ্যে যেই saving account গুলোতে তুমি যদি তুমি যদি eligible ঐ account এর জন্যে তালে তুমি খুলে দেখতে পারে যেমন ICICI আছে ICICI insta safe my saving account ঐ saving account কি ধরণের করে তুমার আঠারো বছর থেকে পঁয়তিরিশ বছরের মধ্যে যদি তোমার age হয় তাহলে তুমি এই account টা খুলতে পারবে এবারে এই account টা খুললে পারে কি হবে monthly কোন AMB নেই average monthly balance কিচ্ছু নাই তুমি zerro টাকা রাখতে পারো nil টাকা রাখতে পারো কোনো চাপ নাই তার সঙ্গে তুমি দরকার পড়লে credit card এর জন্য apply করতে চাও তালে bank তোমার report দেখবে bank এর সঙ্গে relation দেখবে

icic bank এর মধ্যেএই জিনিস গুলো ভালো ওই কারণে আমি বেশি icic bank prepare করি সবাই কে local এ নাই ওটাই যা হ্যা, hello । আমি একটু কাজের জন্য call করেছিলাম। আহ আসলে একটু কথা বলতে চাই, আমি আহ আপনার একটু কথা বলতে পারি কি? হ্যা, আমার নাম অঙ্কিতা। আহ আমি আসলে এর আমার খুবই হ্যা, আমার নাম অঙ্কিতা গুপ্ত। আমি কাজের জন্য আপনাদের call করছি। আসলে আহ আমি কাজ করতে চাই। তা আপনি যদি একটু বলে দেন যে কি কাজ এখানে করানো হয় বা কি কাজ হয়

আমি graduation complete করেছি, আহ আমি geography নিয়ে পড়েছিলাম। এখন আমি কাজ করতে চাই। হ্যা maam আমি আসলে এই excel বা MS word এর basic যে জিনিসগুলো জানি। মানে আপনারা যদি শিখিয়ে দেন তাহলে আমি আরেকটু ভালো জেনে যাবো। আহ maam বলছি আহ এখানে আপনার office টা কোথায় ঠিক বলতে পারবেন? আহ একটু রাতে যদি কাজ হয় তো একটু অসুবিধা হতে পারে কিন্তু যদি সকালের দিকে হয় আহ মানে আপনাদের কাজের এখানে sign in টা কি আসলে সকাল থেকে কখন দিকে শুরু?

তো সেটা কি আহ online মানে video call এ হবে ঘরে বসে? আচ্ছা মানে আমাদের কি মানে আমার কি interview হবে না আগে পরীক্ষাটা হবে? যেটা বলছেন আপনি sheet দেবেন।

তো সেই বিষয় যদি একটু বলেন আহ তাহলে সেই বুঝে আমি এগোবো তাই না? আর বলছি maam salary কেমন থাকবে? আহ আসলে আরেকটা কথা, এই যে আমাদের training period হবে অনেকে মাসের প্রথমে training দেওয়া হবে এই মাসে কি আমাদের আহ টাকা দেওয়া হবে মানে আমাদের কি salary যেটা সেটা কি training period এই দেওয়া হবে? এই amount টা কেনো দিতে হবে মানে আমি পাঁচশ টাকা কেনো মানে কিসের জন্য দেবো, তাই না? আচ্ছা তো maam ঠিক আছে, আপনের সাথে কথা বলে ভাল লাগলো আহ আপনাকে আমি CV পাঠিয়ে রাখবো, ঠিক আছে। তো আর যদি কিছু দরকার হয় তো আপনি বলতে পারেন।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

হ্যাঁ আমি এখন আহ SSC পরীক্ষা দিয়েছি এখন। কিছুদিন হল আমার পরীক্ষা গিয়েছে কিছুদিন হল, এই তো কিছুদিনের মধ্যে পরীক্ষা দিয়ে এখন free হয়ে বসলাম উম আহ আপনি কি করছেন? এখন, আমি একটু বসে আছি আরকি উম education পড়ালেখা করার জন্য হ্যাঁ। ও আচ্ছা তার মনে কি আপনার পড়াশুনা শেষ? হ্যাঁ আমার পড়াশুনা শেষ already শেষ করে আমি computer এ কাজ হ্যাঁ করছি আরকি। ও আচ্ছা তো আপনার কি আর কোনো future plan কিছু?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 তো আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা ভালো university তে admission নিই। কিন্তু একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার ছোটো বেলা থেকেই খুব ইচ্ছা, তো সেটাই পূরণ করার জন্য এখন থেকেই পড়াশুনা করছি। আচ্ছা তোমার বাসায় কে কে আছে?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

ও আচ্ছা তাহলে তো অনেক ভালো তো আপনার মানে উম কি আছে মানে future plan আছে তো বললেন pilot হবেন pilot য়ে একটা future plan আছে। তো তাছাড়াও কি আর কোনো কিছু আছে? না আমার, planning এর পাশপাশি আমার planning হচ্ছে যে আমি উম HSC তে যখন পড়ি তখন তখন থেকেই আমি মানে কম্পিউটারের ব্যাবহার করা শুরু করি। আর তখন থেকেই আমি বিভিন্ন ধরনের course করা শুরু করি। তো তখন আমি কম্পিউটারের এমনি এমনি মানে বিভিন্ন এলাকায় course করাই। ওই course টা খুব।

আহ এইগুলো করার আরকি যে freelancing করার দিকে বেশি আমার মন আছে তারপরেও যদি সুযোগ পাই pilot হবার তাইলে হ তাহলে আমি, ওঃ তাহলে তো অনেক ভালো, শুনে অনেক ভালো লাগলো যে আপনার অনেক গুলোই গুণ আছে। অনেক গুলো কথাই শুনে ভালো লাগলো। আচ্ছা ভাইয়া উম একটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে আপনি পড়াশুনা করেছেন উম কোন বিষয়ে পড়াশুনা করেছেন আপনি? করেছি আহ SSC তে আমি পড়া আহ ওই science নিয়েছিলাম আহ তখন থেকেই আমার জেদ ছিল আহ আমি এ পর্যন্ত আমি science নিয়েই আছি। আহ honours করছি পদার্থ বিজ্ঞানে আহ এখন কি নিয়ে শুরু করব সেটাই চিন্তা করতেছি। হ্যাঁ ভাইয়া আপনি শুনে খুশি হবেন যে আমিও আসলে ব্যাংক থেকেই পড়াশুনা করছি এখন পর্যন্ত এখন।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 তো এখন আমার honours করলে কোন বিষয়ে honours করলে আমার খুব ভালো হবে, আমার future য়ে আমার ভবিষ্যতটা অনেক ভালো হবে, সেরকম কিছু একটু যদি উপদেশ দিতেন তাহলে আমার উপকার হতো আমার। উম এটা হচ্ছে আহ সম্পূর্ণ নিজের উপর নির্ভর করবে আসলে এ বিষয়টা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। হ্যাঁ সেটা তো অবশ্যই তবে আমি চাচ্ছিলাম যে একজনের সাথে একটু কথা বলার যে ও একটা, হয় না যে, আপনি আমাকে একটু বুঝাইয়া দিবেন একটা আমি আসলে বুঝতে পারছি না কি করব না করব, হটাৎ করে একটা সেরকম মনে বড়ো decision তো, তো যারা আগে থেকেই জানে, আর যারা আগে থেকেই উম এরকম পড়াশুনা করেছে তারা তো অবশ্যই ভালো জানে আমার থেকে, তো আমি চাচ্ছিলাম তাদের থেকে একটা পরামর্শ নেওয়ার জন্য সে জন্যই আপনাকে উম তো এটা হচ্ছে উম বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে মেয়েদের ক্ষেত্রে আমি যেতে বলব আরকি উম আহ মানে science নিয়ে পড়তে মানে পড়লে ভালো হবে, Science এর যে subject গুলো আছে ওই subject গুলো নিয়ে পড়লেই ভালো হবে আরকি কারণ আমি মনে করি আহ মেয়েরা মানে school teacher এর দিকে ঝুকলে বেশি ভালো হবে কারণ, আহ তাদের কিন্তু এটাতে বেশি ইএয়া থাকে আহ মানে join ইস্কুলে join হওয়ার একটা বিষয় থাকে আরকি। হ্যাঁ, ভালো একটা chance থাকে, আর হ্যাঁ সেটা অবশ্যই আমি সেটা জানি আহ সেটাতো অবশ্যই আর যেহেতু শিক্ষকতা একটা মহান পেশা, কিন্তু আমার শিক্ষকতাটা আসলে আমার অনেক ভালো লাগে। আমার করতেও ভালো লাগে এবং করতেও মন চায়। আর চিন্তাভাবনা আছে সেরম একটা শিক্ষকতা করব। আচ্ছা আমি যদি আর মানে এবার honours য়ে যেহেতু আমি প্রথম বর্ষে উঠব, তো আমি honours এ যদি chemistry মানে রসায়ন আহ বিষয়টা নিই তাহলে বা পাই এরকম আমি একটা choice দিয়ে নিই তাহলে কেমন হবে, মানে সেই বিষয়টা কি পড়লে আমার জন্য আমার জন্য আমার সাথে কি ওটা যাবে?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 তুমি পারবা সমস্যা নেই এটা এটা আসলে বললাম যে এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে নিজের ওপর কতটা নিজের ওপর effort দিতে পারছো, এটা হচ্ছে নিজের একটা আরকি।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 তুমি মানে exact কি হতে চাও? হ্যাঁ হ্যাঁ সেটাই আমি সেটাই বলতে চাচ্ছিলাম আপনাকে আসলে আমার রসায়ন subject টা পড়তে অনেক ভালো লাগে তো আমার ইচ্ছা যে আমি রসায়নে উম honours টা complete করব। Complete করার পর তাহলে তারপর যদি বিশেষ দিই বা বিশেষ দেওয়ার মাধ্যমে যদি আমি একটা ভালো একটা উম

তো অনেক ছোটো বেলা থেকেই আমি শিক্ষকতাটা অনেক ভালো লাগে পড়াতে অনেক ভালো লাগে তাই উম মানে আপনি যেটা বললেন যে শিক্ষকতা হ্যাঁ ওই টাকে একশো percent, সাই দিচ্ছি হ্যাঁ আমার ওইটাই ভালো লাগে করতে তো আর subject এর মধ্যে বললাম যে বিষয়ের মধ্যে রসায়নটা আমার অনেক ভালো লাগে। আগে থেকেই অনেক পড়তে ভালো লাগে রসায়নটা। তো আমার মনে হয় যে আমারও মনে হয় যে রসায়নটা হয়তো বা পড়লে আমি একটা কিছু করতে পারবো। আপনি কি মনে, তুমি যেটা যেটা সহজ সেটা ভালো আরকি উম ঠিক আছে এটা সবারই plan~ plan~ planning থাকে হম তো আহ যেটা বলছিলাম যে, আহঃ তুমি এখনকার মানে বাংলাদেশে যে শিক্ষার শিক্ষার যে অবস্থা এই অবস্থা নিয়ে তুমি কি কিছু বলতে পারবা? মানে বর্তমান বাংলাদেশে তো, যে শিক্ষা হচ্ছে আরকি এখন এখনকারের যুগে, মানে এটা হচ্ছে, হ্যাঁ

শুধুমাত্র point টা থাকে শিক্ষকতার মানে আহ মানে আহ মানে শিক্ষকের হাতে তো এই মানে এই বিষয়টা নিয়ে তুমি কি বলবা? মানে এই বিষয়টা নিয়ে, তোমার কি ধারণা আছে যে এখনকার যে লেখাপড়া বিষয়টা মানে আগে যে লেখাপড়া হতো হ্যাঁ আগে কিন্তু অনেক কঠিন ছিল। তারপরে এখনকার যে করোনা ভাইরাসের কারণে কিন্তু আহ মাঝখানে লেখাপড়াটা, অনেকেরেই বন্ধ হয়ে গেছিল যারা মানে লেখাপড়া করতে পারে নাই তাদেরকে কিন্তু auto pass দেওয়া দিয়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অনেকের কিন্তু একটা জ্ঞান হীনতায়,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

এখন এখন মনে হয় আমার যতটুকু সহজ হয়েছে পড়াশুনা সৃজনশীলতার কারণে, কারণ এখন বর্তমানে আমাদের পরশুনাতে যুক্ত হয়েছে সৃজনশীল।

দিকদিয়ে কাজে লাগবে কারণ সৃজনশীল ভাবে পড়লে আর এখন আমরা যদি মুখস্ত করতাম আগে পড়াশুনাটা ছিল মুখস্ত নির্ভর। তো আমরা শুধু কিছু কিছু প্রশ্ন মুখস্ত তারপর সেটা লিখতাম কিন্তু কয়েক মাস পরে দেখা যেত কি যে আমরা আর সেটা মনে করতে পারছি না, তো সেটা আমার তো কোনো কাজে লাগতো না তো এখন যেহেতু সৃজনশীল হয়েছে, তো সেটাতে এখন আমাদের সুবিধা যে আমরা এখন সেটা নিজে নিজে বুঝতে পারছি এবং অন্যকে বোঝাতে পারছি। এবং আমরা যে আমরা আরও যখন বড়ো হব তখন সেটাতে মানে সেখান থেকে আমরা সেই জ্ঞান থেকে,

একটা ভালো বিষয় যেটা মানে যেটা এখন বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে চলছে, তো আমার কাছে মনে হয় ভালো আপনার কাছে কি মনে হয়? অবশ্যই সেটা ভালো কারণ আগে যে পড়ালেখার ধরণ ছিল সেটার থেকে কিন্তু বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে, এখন তার decision, সৃজনশীলতার কারণে অনেকেরই কিন্তু মেধা মেধাটা বেশি খুলবে আরকি উম কারণ তারা বিষয় সম্পর্কে ভাবতে পারবে, একটা জিনিস হ্যাঁ কিভাবে হল, কেন হল, এই বিষয় গুলো কিন্তু প্রত্যেকের মাথাই এটা এই বিষয়টা কিন্তু কাজ করবে তো সৃজনশীলতা এটা কিন্তু অনেকটাই মানে ভালো আরকি প্রত্যেকের জন্য। তো,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

হ্যাঁ যথেষ্ট উন্নত হয়েছে আমি আমিও সেটা মানি, কারণ আগের শিক্ষা শিক্ষাব্যবস্থাটা ছিল যে সীমিত। সীমিত যে কিছু সংখ্যক মুখস্থ বিদ্যার উপর নির্ভর করত। এখন এখন যেটা হচ্ছে যে এখন হচ্ছে উন্মুক্ত উম এখন শিক্ষাব্যবস্থাটাতে, এখন আমরা অনেক গুলো পড়াশুনা অনেক পড়াশুনা করার পরে তারপর সৃজনশীলতার মাধ্যমে যেটা বইয়ে আছে সেটা সেটা লেখা হয়না, হুবহু লেখা হয়না সেটা একটা ভিন্ন মাত্রার একটা অন্য রকম একটা প্রশ্ন করা হয় যে প্রশ্নের মাধ্যমে আমরা, বুঝতে পরি যে এখানে কি বলা হয়েছে বই আসলে এইটার ব্যবস্থাটা কি যে বই না পড়লে আসলে কিছু বোঝা যাবে কিছু লিখতে পারবে না সেজন্য যারা পড়াশুনা করবে তারাই শুধু পারবে, এরকম।

হচ্ছে যে আগে কিন্তু অনেকেই মানে guide দেখে যেটা হচ্ছে যে আমাদের যে guide পাওয়া যায় এই guide দেখেই কিন্তু অনেকেই পড়ালেখা করে। আমি যদি সেটা মানে prefer করি সেটা হচ্ছে যে বই যদি পড়া হয়, সম্পূর্ণ যদি বই পড়া হয় তাহলে কিন্তু একটা নিজের ভিতর একটা সৃজনশীলতা তৈরি হয়, নিজেই তৈরি করার মানে নিজেই প্রশ্ন তৈরি করা এবং উত্তর তৈরি করা একটা,

এই shopping অর্থাৎ একটি কেনাকাটার দিন একটি কেনাকাটার দিন বলতে আমরা কি বুঝি কেনাকাটার দিনের থেকেও আমরা বেশির ভাগটাই এই shopping day মানে কিন্তু আমরা সকলে পরিচিত এই shopping day অর্থাৎ একটি কেনাকাটার দিন যা আমাদের প্রত্যেকেরই জিনিস কিনতে এবং

সব থেকে বেশি আমরা প্রতেক্যেই কিন্তু জিনিস কিনতেই পছন্দ করি তাই shopping করতে আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসি বা পছন্দ করি তাই shopping আমাদের জীবনের একটি ভালো থাকা এবং ভালো ভাবে বাঁচার কিন্তু একটি প্রধান দিকও বলা যেতে পারে shopping শুধু মাত্র কেনাকাটা বা অন্য কে দেয়ার জন্য কেনাকাটার উপরই depend করেনা shopping প্রত্যেকে কম বেশি ভালো লাগার জন্য করে থাকি shopping করলে shopping করার মানে যে অন্যদের জন্য কিছু কেনা তা নয় shopping হলো নিজের জন্য কিছু করা বা নিজের জন্য কিছু ভাবা তাই shopping আমাদের সকলেরই করতে অনেক বেশি ভালো লাগে তাই shopping এমনই একটা জিনিস যা করলে মন ভালো হয়ে যাই শুধু তাই নয় shopping করলে আমাদের এই করা অনেক জিনিস আমরা সেখানে গিয়ে ব্যায় করে আসি তাই

করে থাকি তাই আমাদের সকলের কিন্তু ওই shopping করতে একটু বেশি ভালো লাগে তাই shopping আমরা সকলেই কমবেশি করতে বেশি পছন্দ করি শুধু ছোটোরাই নয় ছোটোরাতো সকলেই shopping করতে বেশি পছন্দ করে কিন্তু আমরা বোড়োরাও কিন্তু shopping করতে খুব একটা যে বেশি অপছন্দ করি তা কিন্তু নয় shopping আমাদের সকলেরই একটি মজার এবং ভালো লাগার জিনিস

ভালো লাগে তাই shopping করতে আমরা সকলেই ভালোবাসি shopping করলে আমাদের নিজেদের অনেক মানসিক অশান্তি থেকে মুক্তি পাই তাই shopping আমাদের ছোটো বড়ো বয়স্ক মধ্যে বয়স্ক প্রত্যেক এর ই প্রত্যেককেই ভালোবাসে এবং প্রত্যেকেই এটা আনন্দ এবং ভালোবাসার সঙ্গে করে থাকি তাই কেনাকাটা করতে কারি বা ভালো লাগে না কেনাকাটা করতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে কেনাকাটা তাই shopping আমাদের কেনাকাটা আমাদের দৈনন্দিন জীবনে এবং কেনাকাটা আমাদের সারা কেনাকাটা আমাদের সকলেই একটি পছন্দ এবং ভালো লাগার জিনিস তাই কেনাকাটা যে শুধু মাত্র আমাদের অন্যের জন্য করতে হবে তা নয় কেনাকাটা আমরা নিজেদের জন্য করে থাকি কেনাকাটা এতটাই একটি ভালো এবং কেনাকাটা এতটাই একটি আনন্দ মোই জিনিস যে কেনাকাটা করলে জিনের জন্য কিছু কিনলে আমাদের খুব আনন্দ এবং ভালো লাগার সৃষ্টি হয় সকলেই যে প্রত্যেক মাসে প্রত্যেক সময় যে কেনাকাটা করতে পারে তা কিন্তু নোই অনেকে বছর এ একবার ও কেনাকাটা করে অনেক সুখে থাকতে অনেক ভালো ভালো থাকে কেনাকাটা আমাদের রোজকার জীবননের সঙ্গী নয় কেনাকাটা আমাদের রোজকার জিব্প্নে চলার পথে জিনিস ও নেই কেনাকাটা আমাদের শুধু মাত্র একটি শখের জিনিস যা আমাদের যা আমরা আমাদের শখ অনুযায়ী করে থাকি কেবল মাত্র তাই নয় আমরা কেনাকাটা নিজেদের শান্তি এবং ভালো লাগার জন্য করে থাকি তাই কেনাকাটা মূলত আমাদের

মনোযোগ দিয়ে বা অনেক খাটা খাটনির এক ফল শরিক হলো আমাদের বেতন যা আমরা আমাদের অনেক তাই সংসার খরচ এছাড়াও অনেক নিজেদের খরচের জন্যেও করে থাকি এছাড়াও বেতন আমাদের বেতন আমরা পেলেই মাসের শেষে বা মাসের প্রথমে বেতন পেলেই আমরা কিন্তুতা নিজেদের শখে এবং নিজেদের ভালো থাকার জন্য করে থাকি এ ছাড়াও কেনাকাটা আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য প্রয়োজন কেনাকাটার দৈনন্দিন জীবনে আমাদের চলার জন্য কিরাম ভাবে প্রয়োজন তা হলো এই যে আমরা প্রত্যেক দিন office বা tuition বা college বা school যেখানেই যাই না কেন আমাদের কিন্তু ভালো এবং সমাজে পরীস্তাপন যোগ্য dress আমাদের পরে যেতে হয় যে জামা কাপড় এ আমাদের কোনো রকম সমাজে অপ্রস্তুতির পরিবেশে পড়তে হয়না বা সমাজের কোনো বাজে দিকে পড়তে হয়না তাই হলো এই কেনাকাটার একটি মূল উদ্দেশ এ ছাড়াও আমরা কেনাকাটা করার সময় লক্ষ রাখি যাতে আমাদের budget এর থেকে বা প্রয়োজনীয় তুলনায় বেশি খরচ যাতে না হয় এছাড়াও অবশ্য যদিও বা এই দেখে কেনাকাটা করা আমাদের কারোর পক্ষেই খুব একটা সম্ভব নয় যখন কেনাকাটা আমরা করি তখন এত তাই আমরা কেনাকাটার মধ্যে নিজেদের হারিয়ে ফেলি বা অবোধ করে ফেলি তা আমাদের কিন্তু ভুলিয়ে দেয় যে আমাদের কত টুকু প্রয়োজন

জীবনের একটি মূল part মূল শ্রুত কেউ ক কোনো উপহার বা নেমন্তন্ন বাড়িতে কিছু নিয়ে যাওয়ার জন্য আমাদের কেনাকাটার কিন্তু খুব